এমন জায়গায় ঘুরতে গিয়েছে মনে হয় ফাউন্টেন -টা হচ্ছে পুরো ব্লু ডার্ক ব্লু ।

ওর গেট আছে আগে পিছনে সব গোছ গাছগুলো সুন্দর সুন্দর আছে।

এই দেখো এটা কত বড়ো ব্যানার লাগানো আছে কুন্তি রেসিডেন্স -এর নাম আছে উপরে ব্যানার -টা লাগানো আছে তাও উপরে একটা ইয়েলো কালার -এর ইয়েও আছে।

নীচে দেখ গেট -এর মধ্যে কত সুন্দর গেট -টা আছে লাল রঙের নীচে পুরো লাল আর ব্ল্যাক স্ট্রিপ উপর করে স্টীল -এ আছে।

ফ্রন্ট এন্ট্রি -টাও খুব আছে সামনের রাস্তাটাও খুব সুন্দর আছে।

এই জাগাটা দেখে কিছু বুঝতে পারছিনা লাইট লাইট পুরো লাইটিং আছে।